এটি একটি রামকৃষ্ণ মমঠের ভেতরের ছবি।

বিল্ডিং এর ওপরে দুটি হোডিং লাগানো আছে | তাতে আই. ভি. এফ লেখা বাস -এর সাম-- |

এবং বাস বাস এর বা দিকে আরও দুই ব্যাক্তিকে দেখা যাচ্ছে এবং ওপরে সাত ।